ছবিটিতে আমরা একটি মেলা বাড়ি দেখতে পাচ্ছি।

বাড়ির সামনে একটি ফাঁকা জায়গা রয়েছে।

পিছন দিকে অনেক বড় বড় গাসপালা দেখা যাচ্চে।

সামনে একটি আয়না লাগানো মনে হচ্ছে।

বিল্ডিংয়ের সামোনে একটি ফাঁকা জায়গা রয়েছে।

পিছনে কয়েকটি ছোট বাড়ি রয়েছে।

পিছনদিকে একটি দোকান দেখা যাচ্ছে।

পিছনের দেওয়ালে একটি কিপ্যাড আছে।

ছবিটিতে একটি বাড়ি দেখতে পাচ্ছি।

সামোনে একটি কারেন্টের সিঁড়ি দেখতে পাচ্ছি।

নদীর জলগুলি সবুজ রঙের হয়ে রয়েছে

টেবিল -এর পাশে অনেক মানুষজন বসে আছে।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা রয়েছে।

ছবিটিতে একটি পুকুর দেখতে পাচ্ছি।

পিছন দিকে অনেক ফাঁকা জায়গা রয়েছে।